সে কি ভেবে সেই ছোট বেলায় মানুষ হয়েছে সেগুলো পুরো টাই কেন্দ্র করে সেই মন্দির টি হয়ে উঠেছে এবং তখন আমাদের যে আমরা একটি guide নিয়েছিলাম সেই guide এ আমরা দেখতে পারি আমাদেরকে বলছিলেন যে কৃষ্ণের জন্মের পর যখন গকুল এ ছিলো তখন কৃষ্ণ দু দিন চোখ খোলে নি কারণ সে

বিভিন্ন ঘাটে ওই ঘাট গুলো তে সাধারনত কৃষ্ণ এবং কৃষ্ণ যে অস্ত্র শচিরা ছিলেন সেখানে বিভিন্ন ধরনের কাম করামই আমরা যেগুলো আহ টেলিভিশনে কাটুনে

আলাদা উপভোগ করছে তার পর সেখানে রাধা আমরা যেখানে ফুটো দিয়েছি তো সেখানে পূজো দেওয়ার পর আমরা একটি একটি কচ্ছপ দেখতে পেয়েছিলাম তো এই করে আমাদের একটা দিন চলে গেছে পরের দিন আমরা দেখলাম না বিন্দাবনের প্রেম মন্দির ও স্পন মন্দির দর্শন করতে গিয়েছিলাম প্রেম মন্দির টি মানে যেট আমার সব থেকে বেশি ভালো লেগেছে সত্যি অপূর্ব খুব খুব সুন্দর আর সেখান কার যে কতি কটা যে মন্দির টিকে তৈরি করেছেন সত্যি মানে কিছু বলার নেই নিচে সুন্দর ভাবে রাধা রানি রাধ রাধা কৃষ্ণ কে রাখা হয়েছে আর রাধা কৃষ্ণর চুরা টা রয়েছে সেটি এতটাই উজ্জ্বল প্রকৃতি মানে দেখে মনে হচ্ছে হিরে দিয়ে তাকে সাজানো হয়েছে প্রেম মন্দিরে আর প্রেম মন্দিরে উপরে যেটি রয়েছে সেখানে রয়েছে রাম সিতা রাম সিতা তো রাম সিতা যেখানে পোষা বার উম রাম সিতার যে শাড়ি বা রামের যে ধুতি যে তা দেখতে পেয়েছি পুরোটাই পোশাক টা হিরে দিয়ে এতটা উজ্জ্বল মনে হচ্ছে হিরে দিয়ে মোড়ানো তো ওখান টা অনেকই guide রয়েছে mobile phone এ কাটো নিষিদ্ধ ছিলো তার পরে আমরা চলে যায় স্পন মন্দিরে স্পন মন্দিরেও মন্দিরটির একদিকে যেমন প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে আরেক দিকে আমার কে বিশাল বড় আকৃতির ধর্মশালা দেখতে পরেছি আরেক দিকে গ্রন্থাকার রয়েছে অনেক ধরনের বই পত্র আমরা দেখতে পাই যে যেটা পরবে

আহ উপটাকে যিমি মানে সারা বিশ্ব কে এই রাধা কৃষ্ণনে মানে শ্রী ভাগবত গীতার রচিত শ্রী শ্রী পভুপা উনি উনার অনেকটার ছবি রয়েছে ওনার যে সেটা museum এ আকৃতির রয়েছে museum উনি কি ভাবে হেরিকেন মাধ্যমে তা লিখছিলেন বা বার খাতাতে লিখে রাখছিলেন সেটি রয়ে গেছে তারপুরি আমরা বাকি দিহারি আরো অন্যান্য বিন্দা বনের tour গুলো করি তো ভ্রমনের অভিজ্ঞতাটা খুবি ভালোলেগেছে আহ মন্দিরের বা তিথ্য স্থান সবারি ভালো লেগে থাকে hello দাদা পল্লাদ বলো কেমন আছো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 কি খবর বলবো আর ওই চলছে কোনো মতে ধর।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

এ বাবা কি হয়েছে বৌদির? কি বলবো ছোট ছেলেকে যেমন ঠান্ডা জ্বর লাগে সেরকম ঠান্ডা জ্বর ছাড়া নাই। এ মা তো তুমি ডাক্তার দেখিয়েছো তো? হা ডাক্তার তো দেখিয়েছি তো ডাক্তার এ বলছে নাকিএখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই জন্য একটু একটু হবে। ওটায় ওটায় আবহাওয়াতে মানে গোটায় মেরে দিয়েছে গো মানে দেখো আমার না শরীর খারাপ থান মানে ওই একই ব্যাপার ঠিকই হচ্ছেনা এবার কি বলবো বলো ওষুধ খেয়ে খেয়ে না শরীরে মানে আরো কমজোর হয়ে যাচ্ছে শরীরটা সেটাই আর বলিও না আজকে আমার খুব সুদ্দা শরীর খারাপ মাথায় ব্যথা করছে খুব তারপর তো ঠান্ডা নাক থেকে নিঃশ্বাসই পড়ছে না বুজলে হ্যা হ্যা ওটা খুব কষ্ট হয় জানো যখন নিঃশ্বাস না পরে না তখন মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় নিয়ে তখন ধরো কথা বলতেও প্রচন্দ অসুবিধা হয় তাইনা সেটায় তারপর তো গলাতে ব্যথা করছে কিছু খেতে যাচ্ছি আর হম জলও খেতে পারবে না জানো নিয়ে এই আবার জল না খেলে যা অসুবিসা হয় আর জল খেলে দেখবে যখন ঢোক গিলবে না তখন দেখবে প্রচন্ড গলা ব্যথা হয় কথা বললে যখন কথাটা বলছ তখন দেখবে একটা গলায় ব্যথা হচ্ছে সেটাই দিয়ে বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ বাড়িতেএমনিতে সবাই ভালো আছে শুধু sorry আমার একটু ঘুম চলে আসছে বুজতে পারলে এই একটু বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ আমার একটু শরীর খারাপ হয়েছিল তো যাই হোক এখন তাও একটু ঠিক আছি better আছি হম কালকে একটা কাজ আছে তো তাই জন্যই আমি দেখলাম যে দেখি দাদা কি করছে অনেক দিন তো ধরো কথা হয়নি কথা হয়নি ও কাল তাহলে কি কাজ আছেএমনি খেলাধুলার কাজ না পড়াশুনা

প্রচুর ভরসা দিয়েছে যে না তুমি পারবে অরিজিৎ হ্যানত্যান অনেক কিছু বলেছে হ্যা তো এবার দেখি কি হয়

আর পাতলা এইযে একটা বেড়ে গেছে চর্বি বেড়ে গেছে যে এই চর্বিটা মানে কমলে তাও টিক ছিল আগে প্রচুর ছুটতাম but এখন যেহেতু ছুটিও না practice ও নেই সেহুতু একটু ভয় লাগছে এইবার আহ এইসব দিকে অতটা ভাই নেই আমর পড়াশোনা বাদ দিয়ে কোনকিছুতে ভয় নেই সেটাই আরে পড়াশোনাকে আমিও ভয় করতাম খুব কিন্তু পড়াশোনা সব থেকে ভালো ছিল গো হম এটাই মনে হচ্ছে তখন যদি একটু শিখতাম পড়াশোনা তাহলে আজকে হয়তো এত কষ্ট করতে হতো না সেটায় কি বলতো আমাদের সামনে এমন english যেরে দিচ্ছে একাদতো student বলো office এর কর্মচারী বলো আমরাতো চুপচাপ শুনসি বুজলে হম হম ওই english টা তো main problem হচ্ছে ঠিক আছে বাদ দাও এ জানো তো জানো এই আমাদের এই আমাদের এইখানে একটা ব্যাংক আছে ঠিকাছে তো এত problem করছে না server এর মানে তোমাকে কি বলবো

এ বন্ধন bank মানে প্রচন্ড problem এইবার যেহেতু বাবার mobile আছে না সেহেতু টাকা transaction বলো বা ধরো কোনো কাজ হলো করতে খুবই late হচ্ছে ও হ্যাঁ কারণ ধরো বন্ধন bank এ এখন তো customer তো প্রচুর বেড়ে গেছে সেই জন্যে ধর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 হম প্রচুর server down চলছে মানে যে কোনো কাজ করতে যাচ্ছি server down ঠিক আছে আর স্টেট bank এর কথা তো বাদই দাও ঐটাতো পঞ্চায়েৎ bank ই মনে হয়

যেই ধরো customer বেড়েছে সেই আর handel করেত পারছে না সেটাই তারপর ধরো তো debit card এ swipe করবা charge কাটবে SMS charge তারপর তো বছরে একটা charge কাটে ঐরকম করেই তো যত টাকা seving এ পরে থাকছে ওরাই কেটে নিচ্ছে ওটাই ওটাই যত যা interest দিচ্ছে তার থেকে বেশি কেটে নিচ্ছে হ্যাঁ কারণ দেখো মায়ের bank এর কথা বলি এই ইউনাইটেড bank এ একটা ছিল মায়ের তো তখন আমি ওটা চালাতাম তো ভাই মানে টার জন্য সাড়ে চারশো টাকা বছরে কাটছে ঠিক আছে তার পরে পার SMS এ এক এক টাকা না দু টাকা কাটছে এইবার per day পাঁচটা ছটা করে SMS আসছে তাহলে তুমি চিন্তা করে per day যদি সাত টাকা করে কাটে তাহলে দুশো দশ টাকা মাসে কাটছে

তারপর যেন debit card এ হটাৎ করে দেখছি যে মানে debit card যেহেতু ধরো উম টাকা না থাকলে টাকা কাটতে পারবে না সেহেতু আমার একটা মোটা amount ছিল তো হটাৎ করে দেখছি আমার টাকা গায়েব এ নিয়ে বিশাল একটা কেলোরকীর্তি জানো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

হম ওরা বলছে যে আপনি আপনার card টা কাউকে দিয়েছিলেন সে থেকে swipe করে pin মেরে টাকা আহ তুলেছে ঠিক আছে আর একবারে তোলেনি হ্যাঁ যে কত চার বারে না কবারে তুলেছে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 হাতে হ্যা তো আমি আবার দেখি রিজাভ bank এ মানে complain করেছি তো ওই notice টা আসুক এবার ওই notice এর ওপরে depend করছে কি হবে না হবে তো এটা কি তুই জানিস যে এটা কেউ মানে কোন scam করে কিনা দেখো scam তো এখন চারিদিকে ঘটছে কারণ ধরো

technic এ করেছে তো but কিন্তু আহ আমাকে কি বলবো ইয়েতে বলছে উম যে bank এ বলছে যে আপনার থেকে টাকা তুলেছে তাহলে এটা কি করে সম্ভব তুই বল হ্যাঁ সম্ভম আছে কারণ দেখো এখন phone pay বা paytm বলো ওখানে তোমার debit card দিয়ে টাকা তোলানো যায় যদি ওই OTP টা দিতে পারে কেউ বুজলে তো এই ব্যাপার সেটাই এইবার ধরো তুমি ছিলে না বাড়িতে কোনো কারণে ধরো হয়তো কাকিমা কে বলেছে কোনো কারণে হইতো দিয়ে দিয়েছে এখন মনে পড়েছে না বা কিছু ধরো company লোক হিসেবে দিয়ে দিয়েছে এ রকম যদি case হয়ে থাকে তাহলেতো ওরা টাকা তুলে নিবে হম but ধর মা তো অত কিছু জানে না OTP টোটিপি একবারে তো এবার কিছু বলতেও পারছিনা যে মা বলেছে বা কিনা আর আমি তো ধর ছিলামই নাতো সে অনুযায়ী আর তারপরে মায়ের mobile দেখলাম যে তেমন কোনো OTP আসে নি ঠিক কাছে টাকা তোলার কোনো message ই ঢোকেনি মায়ের mobile এ যে টাকা কেটেছে আমি জানতে পারলাম যেহুতু ধর আমার আহ UPI এর সঙ্গে connect হয়ে আছে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 সেটাই দেখো কিন্তু ওদের server এর ও problem থাকে কারণ দেখো আমি আর আমার একটা বন্ধু মিলে কয়েকদিন আগে একটা bank বলতে ইউনিয়ন bank এ টাকা ইউনিয়ন bank এ যে গুলো হয়না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ইউনিয়ন bank এর হ্যাঁ ওখানে গিয়ে আমরা টাকা তুলতে গেলাম তো amount টা ছিল প্রায় পাঁচ হাজার এর মতো তো টাকাটা যখন তুললাম pincode দিলাম টাকাটা দেখালো যে মানে সবকিছু successful টাকার শব্দ টাকা টাকার যে শব্দটা হলো সেটাও হলো কিন্তু টাকা বের হয়ে এলো না massage চলে এলো যে আহ আপনার কি বলবো bank account থেকে পাঁচ হাজার টাকা তোলা হয়েছে but কোন টাকাই এলো না হম তো তারপর কি করলি তোরা তারপর আর কি সাথে সাথে bank আমাদের পাশেই branch আছে ওখানে মানে মাড়গ্রামে আমাদের ওখানে গিয়ে তো manager এর সাথে কথা বললাম তো manager বলছে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 দিয়ে বললো ঠিকাছে আমি দেখছি দিয়ে manager বললো ওটা refund হয়ে যাবে কিন্তু time লাগবে একটু বুঝলে ও মানে টাকাটা ধর বার হয়নি থেকে কোনো কারণে কিন্তু কেটেগেছে তোদের কাছ থেকে তো সেটা আবার manager কে বললি manager বললো সেটা refund হয়ে যাবে তাইতো হ্যাঁ কিন্তু ওটা প্রায় পাঁচ মাস পর refund হয়েছিল বুঝলে মানে টাকাটা মনে হয় যাইহোক কিছু একটা problem এর জন্য এমন মানে situation হয়ে গেছিলো টাকাটা ফেরতই পাচ্ছিলাম

ঠিকাছে এবার চিন্তা কর তুই যে কুড়ি টাকা করে per day হলে মাসে কত যাচ্ছে ছশো টাকা

হ্যাঁ এবার ধর ছশো টাকা তাইলে তোর পাঁচ মাস বলছিস মানে পাঁচ ছয় ত্রিশ তিন হাজার টাকা তুই ফেনে মানে penalty পড়েছিস মানে total পাঁচ হাজার তিন এ আট হাজার টাকা পেতিস bank এর কাছে সেটাই কিন্তু আমিতো সেটা জানি জানতাম না ধরো টাকাটা ফেরত পেলাম এইটাই খুব ওইটাই ওইটাই আমাদের কি বলতো মানে আমাদের মধ্যেবিত্তদের মধ্যে এটা একটা ধর

সেইটাই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 KYCform মানে fill up করার ব্যাবস্থা চলে এসছিল কারণ bank এ আমার lock দিয়েছিলো মানে আমার টাকা ঢুকছিল account এ but টাকা account থেকে আর বার হচ্ছে না না UPI এ না bank গিয়ে তো তখন আমাকে bankl এর যে branch manager ছিল ও আমাকে বলছে যে এক কাজ করো তুমি এটা গিয়ে bank এর সঙ্গে কথা বলো আবার আমি সে একদিন গেলাম bank এ bank গিয়ে কথা বললাম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 হটাৎ করে কেন account locked করে দিলো তাহলে কি আর টাকা পয়সা পাবো না তখন আমার account এ ধর something সতেরো হাজার মতন ছিল mobile কিনার জন্য টাকা রেখেছিলামতো এবার আমি দেখলাম যে যা অত টাকা চলে যাবে কি করবো তখন আমি ডেক আহ একটা ই হলো যে ও বললো যে যে না আপনার যে টাকা আছে সেটা আপনি তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনি এটা যেহতো branch এর আহ account আছে সেহুতু আপনি এক কাজ করুন আপনি এটা মানে main এর account করে নিন আমি বললাম এতে ফায়দা বলছে এতে ফায়দা দেখুন এতে কোন limit থাকবে না আপনার transaction এর plus আহ এতে আপনি ধরুন একটা মোটা মানে limit থাকলেও ধরুন দশ লাখ কুড়ি লাখ এমন একটা limit থাকবে আর এটার card তা আপনি free পাবেন কোনো charge লাগবে না আমি বললাম বাহ্ এটাতো খুব ভালো কথা

উনিও আবার একটা মানে ধর formality হিসেবে ধর একটা signature করতে হয় তো সেহুতু আমাকে একটা signature করে দিলো

দিয়ে ওই signature করে তারপর সবকিছু করে দিলো তাইনা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 কিছুদিন time দিলো নিয়ে but আবার account শুরু হয়ে গেলো আমার

তারধরো যদি আমি কোনো saving account খুলতে চাই এখন তো কোন bank খুললে একটু ভালো হয় বলতো এখন আহ বন্ধন এ খুলতে পারিস কারণ ধর বন্ধন প্রচুর interest দিচ্ছে ঠিকাছে আহ something eight percent interest দিচ্ছে টাকার উপর

হম মনে হয় বার্ষিক ই দিচ্ছে ও তবে কি বলোতো বন্ধনে এখন মানে কি বলবো প্রচুর customer তো service টা ভালো পাচ্ছি না এর জন্য বন্ধন bank থেকে দূরে থাকাই ভালো but কি বলতো এগুলো যেহুতু private bank তো সেহুতু এগুলোর interest বেশি আর ধর স্টেট bank এর interest হচ্ছে five point forty হম তো সেটা মানে মনে হয় যে মানে আমার যতদূর মনে হচ্ছে যে অতটা বেশি interest নেই কি একটা টাকায় তিন চার percent interest বেশি না তো সেহেতু হতো বন্ধন bank এ একটা savings account খুলতেই পারিস কোনো অসুবিধা হবে না সেটাই তারপর ধরো যদি আমি account খোলার সঙ্গে সঙ্গে debit card নিই তাহলে তো ওরা করে দিবে তাইনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখনতো ধর কোনো charge টা লাগেনা তেমন ভাবে তো এক কাজ করবি বলবি যে সেটাই কারণ দেখো আমার ইউনিয়ন bank এ যে account টা আছে ওখানে যে charge কাটে মনে হয় মাসে ত্রিশ টাকার না পঁয়ত্রিশ টাকা বটে দরকার নাই একটা কাজ করিস বন্ধন bank যদি savings account খুলিস তাহলে card টা এই SMS charge টা বন্দ করিসনা কারণ কি বলতো এখন কার ধরে প্রচুর scam হচ্ছে তো তো এবার কোথা থেকে কি হয়ে যাই তখন তুই জানতে পারবি না তোর account থেকে টাকা চলে গেল ঠিক আছে বেকার ওই ত্রিশ টাকার জন্য তোর গোটা টাকাটাই চলে যাবে। সেটা ভালো হবে কি

তারপর ধরো ইউনিয়ন bank একটা সমস্যা হচ্ছে কি বলতো এত customer মানে ইউনিয়ন bank টা আমাদের লোকালের মধ্যে তো দিয়ে ধরো মানে কি বলবো লেবার শ্রেণীর লোক থেকে একেবারে বড়লোক অবদি সবারই account ধরো ওই ইউনিয়ন bank আছে দিয়ে প্রচুর ভিড় হচ্ছে হম তো তোদের ওই যে কি বলবো মাড়গ্রামে আহ অন্য আর কোনো bank নেই আছে একটা স্টেট bank তো বুজতেই পারছো স্টেট bank এর কর্মচারীরা তো নিজেকে একেবারে কি বলবো রিজাভ bank এর staff মনে করে বুজলে তো হম হম মালিক মনে করে নিজেকে সেটাই গিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করি তো ওরা এমন ভাব নেবে মনে হয় যেন কি বলবো অপরাধ করে ফেলেছি আমরা বুজলে হম মনে হয় বাবার টাকা টা নিয়ে যাচ্ছি আমার ওর বাবার বিয়ে ছিল নিয়ে আমাকে আমি ধার দিয়েছিলাম বা আমার বাবার বিয়ে ছিল ও ধার দিয়েছিলো নিয়ে সেই টাকাটা আবার সেটাই আমাদের টাকাতেই ব্যবসা করছে উম এক মানে বলতে গেলে তাইনা হম ওরা যে মাইনে টা পাই সেটা কথা থেকে পাই ওদিকে একবার জিজ্ঞেস করবি তো যে তোমাদিকে স্টেট bank টা টাকাটা দেয় সেটা কথা থেকে আসে আর আমাদের পকেট থেকে যাচ্ছে ঠিকাছে বেশি মানে উড়না সেটাই তারপর তো আমাদের ইউনিয়ন bank এর একজন staff ছিল টা ওমানে আমাদের customer এর সাথে এত খারাপ ব্যবহার করতো যে একদিন তো সবাই মিলে ওর সাথে ঝগড়া লেগে গিয়েছিলো দিয়ে লোকটা একটু শান্ত হলো আমি ছিলাম না তাই নাহলে ওকে তো যা বলতাম তা বলতাম হম হম আরে না bank এ অনেক লোক থাকে খুবই ভালো আবার অনেক থাকে মানে একদম মানে কি বলবো বেকার বেকার যাদিকে মানে কথা বলতে পর্যন্ত ভাল লাগেনা ঘৃর্ণা লাগে তাদেরকে সেটাই আরে ওরা তো আমরা তো আর সা মানে সাধ সাধ করে গিয়ে bank ভিড় করছিনা আমার কাজ আছে বলে যাচ্ছি না কি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

bank এর বেতন বলো bank এর profit হচ্ছে তাই না হম হম হম আর কি বলতো একটা শাখাতে একটা limit থাকে যে তোমাকে এই limit অবদি আহ transaction করতেই হবে আর তুমি যদি না করো transaction তাহলে তোমার শাখা বন্দ করে দেওয়া হবে ঠিকাছে তো সেই অনুযায়ী দেখতে গেলে ধর ওদের যদি তোদের ওই গ্রামে যদি ওদের limit তা যদি মানে কি বলবো complete না হয় বা একটা target যদি complete না হয় না তো তোদের গ্রামে যে শাখা তা আছে তোদের ওটা off করে দেবে জানিস সেটাই কিন্তু দেখো আমাদের গ্রামে যা মানে ভিড় হয় তাতে ওদের target অবশই পূরণ হয়ে যাবে plus target এর চেয়ে ও বেশিই হয়ে যাবে

একটা ধর ইউনিয়ান পাঠাবে ওখানে তোদের গ্রামে ঠিকাছে সেহুতু ধর কারণ ওরা দেখবে ওদের customer কে ওরা কতটা service দিতে পাচ্ছে তো সেই হিসেবে ধর ওরা তেমন ভাবেই কাজ করবে তো এবার তাইনা সেটাই দেখো আমাদের স্টেট bank যেটা আছে ওখান থেকে যে শাখা গুলো হয় না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 স্টেট bank এর শাখা আছে প্রায় ধরো একটা দুটো তিনটে শাখা আছে কিন্তু ইউনিয়ান bank এর কোনো শাখা নেই মানে একটা আছে bank এর মধ্যেই থাকে ও ও কে কেবল মাত্র টাকা তোলা আর জমা করে বুজলে ও তো তাহলে আহ তুই তোরা যদি interest থাকিস তাহলে তোরা উম একবার গিয়ে কথা বলনা দিয়ে তুই যদি শাখা খুলতে চাস তুই bank এর সাথে গিয়ে একটু লেনদেন কর দেখবি পা মনে i think আমার মনে হয় যে হয়তো দেবে খুলতে branch

হম হম হম মানে কি বলতো ধর bank সবাইকে ভরসা করতে পারে না কারণ ধর তুই ওই bank এর নাম এ ধর টাকা গুলো নিচ্ছিস এবার তোর কি গ্যারেন্টি আছে যে তুই bank ওই টাকাটা জমা করবি তো সেই জন্য ধর bank এর employee ছাড়া I think মনে হয় ওটা দেয়না কাওকে

মানে ধরো কোনো কারণে ও ধরো loss খেয়ে গেলো বা কোনো কারণে পয়সা টাকা হারিয়ে ফেললো তখন তো bank তো ছাড়বে না হুম হুম ওটাই ওটাই তখন তো bank এ মানে ওকে যেভাবেই হোক দিতে হবে টাকাটা তো সেই হিসেবে দেখে শুনে দিবে সেটাই সেই সেইরকম ব্যাক্তিকে ওরাই দেয় যে শাখা গুলো হয়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 এবার যদি শাখা থাকে তাহলে তো কেও আর bank এ ভিড় বাড়াতে যাবে না কারণ মানুষ এখনকার মানুষ চাই যে আমার কাজটা যত তাড়াতাড়ি হবে তত ভালো but কি বলতো যদি ধর আহ শাখা থাকে তাহলে ধর bank এ হাফ ভিড় কমে যাবে কারণ ধর বেশির ভাগই লোক bank এ যাই টাকা জমা করতে ঠিকআছে এবার শাখাতে টাকা জমা করে দেবে but এবার টাকা তুলতে একহাতে টাকা তুলে দেবে তো সেই অনুযায়ী দেখতে গেলে ধর তাহলে bank এর যে others কাজ গুলো হবে সেগুলো পরে হবে safety তে সেইটাই তারপর ধরো যদি আমি ঘরের কাছে পাই আঙুলের চাপ দিয়ে টাকাটা তুলে দেবে শাখাতে কিন্তু তাইনা তাহলে ওখানে মানুষ সুবিধা পাবে plus সময় তা লাগবেনা না সময়টা তা main মানুষের এই bank এ গিয়ে line এ দাঁড়াতে হলে একটা বেলা কেটে যাচ্ছে বুজলে সকালে যদি যাই তো দুপুর হয়ে যাচ্ছে বাড়ি আসতে তাহলে কোনো কাজ হচ্ছে না ওটাই তারপর কি বলতো সকালে যাচ্ছিস তারপরে দুপুর হয়ে যাচ্ছে তারপরে ধর bank এ line এ দাঁড়াতে হচ্ছে form fill up করতে হচ্ছে

সেটাইতো তারপর ধর একটা desk কে পাঠাচ্ছে ঐখান থেকে বলছে অন্য desk এ যায় ওখানে গিয়ে আবার সহি করতে হচ্ছে আবার বলছে ওখানে যায় কি বলবো তোমাকে bank এ গেলে বুজতে পারবে আমাদের ইউনিয়ান bank এ এত হয়রানি করছে মানুষকে ওরা সত্যি ওরা মানুষকে মানুষ বলে মনে করেন না কি সেটা জানিনা মানে একটা জিনিস এতবার মানে কি হয় মানে একজনের কাছে ধরো permit থাকে এবার সে যদি দিয়ে দেয় বাস তাহলে হলো এবার ব্যাপার তা কি বলতো শাখার দিক থেকে গেলে শাখাতে দেখতে গেলে এইগুলো সুবিধা আছে কারণ শাখাতে শুধু যাও আহ bank এর আহ account number টা দাও নিয়ে বাস আর তোমার ওই হাতের চাফটা দাও